গোলাকার আংটি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এ সাইডে লাগানো রয়েছে বিভিন্ন ধরনের ক্লিপ ।

মাথায় চুলে লাগানো ক্লিপ নীচটা আইব্রু ক্লিনার ।

লেখা আছে পিসুচ সঞ্জিত নিবাস।

ছোট বড়ো অনেক গাছ রয়েছে এবং--

সামনে একটি পাকা রাস্তা চলে যাচ্ছে পাকা রাস্তার ওপরে--

জিরানিয়ার রেলওয়ে স্টেশনের চিত্র স্টেশনের।

চিকিৎসালয়টি সম্পূর্ণ এখানে বিনামূল্যে ড্রাগ রেজিস্ট্যান্ট ।

এটি একটি লাইব্রেরির চিত্র দেখে মনে হচ্ছে যে ত্রিপুরার সেন্ট্রাল লাইব্রেরি ।

খুবই বড় ওপরে একটি দেখা যাচ্ছে একটি ওপর থেকে পাখা ঝুলছে এছাড়া রয়েছে দুটি --

লাইট এবং লাইটের সাথে সাথে রয়েছে একটি এয়ার কন্ডিশনার ।

এটি একটি ট্রেলারের ছবি ট্রেলারের এর মধ্যে--

এটি ইলেকট্রিকসের দোকান এখানে এর মধ্যে--

এবং এর সাইডে বিভিন্ন ধরনের দোকান রয়েছে দোকানের মধ্যে বিভিন্ন মানুষজন কেনাকাটি করছে জিনিসপত্র।

পাশে একটি খেজুর গাছ রয়েছে এবং উপরের দিকে--

এই মাঠের সামনে একটি ছোট্ট বাচ্চা তার স্কুলের ইউনিফর্ম পড়ে দাঁড়িয়ে রয়েছে এটির সামনে দিয়ে একটি পাকা রাস্তা বয়ে যাচ্ছে পাকা রাস্তার সাইডে একটি ফুটপাত ও রয়েছে আর পাকা রাস্তার উপর একটি থাম রয়েছে।

এটা শ্রী ব্যবসরানীম বিদ্যমন্দির এটি চারবটতলার মধ্যে অবস্থিত চার সাইডে--

আবৃত আছে এর মধ্যে একটি ছোট্ট আমগাছ দেখা যাচ্ছে।

ইলেকট্রিক পোল দেখা যাচ্ছে এবং রাস্তার দুই সাইডে ছোট বড় অনেক গাছপালা রয়েছে এবং একটু ছোট ছোট টিলার মতো--

এটি একটি পিকে চিত্র এর মধ্যে একটি রিসেপশনের সে জায়গা রয়েছে এবং এর দু সাইডে চারদিকে ওয়াল রয়েছে।

এটি রেলওয়ে স্টেশনের চিত্র রেলওয়ে স্টেশনে এটি ফ্লাইং ওভারব্রিজ ওভারব্রিজটি পুরো সম্পূর্ণ ফাঁকা রয়েছে ইন ফ্রাইয়েডে এম এর পাশ দিয়েই তার চে রেলের ট্র্যাক চলে যাচ্ছে ইম অপর একটা স্টেশনের দিকে এ ইম একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটি এখানে--

এইটা দেইখে বোঝা যাচ্ছে এইটা একটি সার্ভিস সেন্টারের ছবি এইখানে এই যে একজন মানুষ সে হচ্ছে তার এর মধ্যে।

উম চারদিকে চার-তিনটে টেবিল আছে তিনটে টেবিলের সামনে প্রতি টেবিলের সামনে দুজন করে ছেলে--

এটি একটি ঝরনার ছবি ঝরনা উপর দিয়ে নিচের দিকে জল বয়ে যাচ্ছে এবং ঝর্ণার চার সাইডে কিছু ছোট বড়--

পিছনে দেখে বলতে হচ্ছে বড় একটি নদী।